কোনো একটা মন্দির যেখানে পুজো হচ্ছে বিভিন্ন লাইট দিয়ে সাজানো আছে কিছু ভক্ত মানুষের সমাগম হয়েছে।

যে কিছু একটা প্রতিষ্টান স্কুল কলেজ কিছু একটা হবে।

সাদা এবং নীল কালার বিল্ডিং টি ঘরটি তৈরি।